হ্যাঁ বলাই যাই সেইটা কারণ হচ্ছে তোমার মানে এই যে seat এর দিক থেকে যখন বিভাগ ভাগ করা থাকে তখন থেকে মানুষের পড়াশোনা করেছে তারা intermedia তে সুবিধা বজায় রেখে পড়াশোনা করে কিন্তু এখন সে ssc level থেকে যদি সেইটা বাদ দিয়ে দেয় তাহলে তো সেটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে হ্যা তারপরে আরো একটা জিনিস শুনছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় আছে না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

এইটার কারন কি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 মানে আমাদের দেশে উচ্চ শিক্ষার হার অনেক বেড়ে গেছে কিন্তু বেকারত্বের তো তার থেকেও বেশি এরা কোনোদিন তো কারণ হতে পারে তাই না আর এই জন্যই শুধু তাদের আছে যে degree পরীক্ষাটা আছে হেতু degree রাখতে এমনি college এ আর ওইগুলো তোমার ওই যে তোমার হচ্ছে কিছুদিন আগে দেখছিলাম শিক্ষা মন্ত্রী বলতে ছিল যে সকলের তো honours masters করার কোন দরকার নাই honours masters করে কি করবে তারা তাদের কোন কাজ নেই মেধার কোন মূল্য নেই দেশে চাকরির বাজার নেই সকলের তো honours masters complete করার কোনো দরকারই না শিক্ষার মান খুবই নিম্ন

হ্যাঁ বলছিলে বলো এইযে করোনা গেল করোনার ভিতরে যেই মানুষের যে পড়ালেখাটা অনেক পিছায় গেছে তারপরে যারা বাচ্চা ছিল তাদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে মনমানসিকতা যেমন ছিল তেমন কিন্তু উঠে গেছে এখন কোনোরকম খাতায় লিখে তো আসলেই পাশ করাইতেছে অনেকের আবার দুই এক class এমনি থেকেই উপরে উঠায়ে দিচ্ছে আর কি এক কথায় করোনা তোমার পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে দিয়ে গেছে বলা যায় তারপরে ওই যে নতুন নিয়ম

হ্যাঁ যে করোনার ভিতরে যে মানে batch গুলো ছিল তারা তো সব autopass দিয়ে দিল সবাই পাস পড়লেও পাস না পড়লেও পাস সবাই autopass এটা তো পুরো জাতিটাকে নষ্ট করার একটা কাহিনী বলা যায় শিক্ষা ব্যবস্থা উন্নত করছে করুক এই দিকে আবার ইউ সমস্যা চাকরি বাজার নাই হ্যাঁ শিক্ষা ব্যবস্থার উন্নতি করে কি হবে যেখানে কোন চাকরি বাকরি নেই তারপরে হচ্ছে তোমার চাকরির বাজারে গেলে তোমার বিভিন্ন রকম কোটা আছে মেধার কোন মূল্যায়ন নেই এই শিক্ষাব্যবস্থা তো কোন কাজেরই না শিক্ষিত বেকার রাও এখন চায়ের দোকান দেয় আর কি হ্যাঁ হ্যাঁ এই যে কিছুদিন আগে যেই news টা viral হয়েছে দেখছো তুমি

ওই যে তোমার হচ্ছে কি যেন engineer চায়ের চাওয়ালা না কি একটা দেখছিলাম আর কি মানে তোমার একটা বিশ্ববিদ্যালয়ের পাশে ওরাই engineering complete হয়ে গেছে

না ওই graduate চা ওয়ালা না কি একটা নাম বলছে ওইরকম দেখছিলাম যে graduate চা ওয়ালা হ্যাঁ ওরা তো মানে পড়ালেখার পাশাপাশি শুনছিলাম news টা দেখছি পড়ালেখার পাশাপাশি দুই বন্ধু মিলে একটা দোকান দিয়েছে ওইটা বিকেল time এ থেকে সন্ধ্যা time পর্যন্ত অবসর সময়ে তারা ওখানে চা বিক্রয় করে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 হ্যাঁ ঐরকমই দেখছি হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে তোমার ঢাকা শহরে দেখবে যে যারা রিক্সা চালায় অনেকেই english বলতে পারে চাকরি নেই যার কারণে সে যেহেতু সংসার চালাইতে হবে তো রিক্সার ভিত্তি করে খাওয়া ছাড়া তো আর উপায় নাই এরকম পরিস্থিতির শিক্ষা ব্যবস্থা তারপরে বল পড়া লেখার তোমার কি দিয়ে কি অবস্থা আমার পড়ালেখা তো আমি fourth year এ আছি তাও তো main course শেষ হলো আমাদের হচ্ছে তোমার june এর প্রথমে july তে হয়তো final পরীক্ষা হয়ে যাবে আর তোমার মানে রোজার ভিতরে হয়তো second in course টা হইতে পারে second in course আর হচ্ছে ওই test পরীক্ষা একসাথে হবে হয়তো তোমাদের কি অবস্থা আমাদের third year এর form fill up শেষ করলাম কিছুদিন পরে হয়তো পরীক্ষা দেবে বার্ষিক পরীক্ষা তারপরে ওইটা এটা কত দিনের ভিতরে হতে পারে পরীক্ষা

মানে এইটা নিয়ম নাকি হ্যাঁ এটাই নিয়ম আর সমস্যাটা তো অনেক দেরি হইতে পারে তখন সেইটা আলাদা কথা

তোমরা তো হচ্ছে আমাদের ও ছয় মাস আগে ছিলে তোমাদের session ওইটা তো করোনার কারণে পিছিয়ে গেছে তাইনা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 এক বছর না সাড়ে ছয় বলা যায় ছয় মাস তোমরা আগায় ছিলে এখন ছয় মাস পিছায়ে গেছে ওই তো ওই ছয় মাস এই ছয় মাস এক বছরই হ্যাঁ এক বছর হ্যাঁ এইটা ঠিক না ওই ছয় মাস এই ছয় মাস একসাথে যোগ করলে তো হবে না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 এই যে certificate বের হয়েছে কত দেরি হয় সেইটা তো জানা নাই

অ মান final পরীক্ষার ছয় মাসের ভিতরে result দিয়ে তার ভিতরে mark sheet দিয়ে দেয় আর কি তাড়াতাড়ি online mark sheet ওইটা কত দিনের ভিতর পাওয়া যায়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 ওহ result এর দিনেই mark sheet বের হয়ে যায় আর হচ্ছে certificate বের হইতে ছয় মাস লাগে তারপরে ওই যে online mark sheet টার কিন্তু হওয়ার কি গুরুত্ব নাই কারণ হচ্ছে ওর সত্ত্বায় তো চাই সব জায়গায় ওই জন্যেই college এ তো আসার জন্য কিছুদিন wait কর হ্যাঁ ওই যে college থেকে mark sheet college এর ভিতরে বের হয় তারপর result টার mark sheet বেরোতে ছয় মাস লেগে যায় পরীক্ষার তো দুই তিন মাস লাগে result নিতে পরীক্ষা হওয়ার পরে তার পরে আর দুই এক মাস লাগে ওইটা আসতে

এখন তো ওইভাবে পরিকল্পনা করা হয়নি তবে হচ্ছে masters করব কি করব না সেইটার সম্পর্কে সেইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি কারণ college আর কি আর না করে বাকি দেশের যে অবস্থা

তাছাড়া ওই promotion এর জন্য এখন মানুষ মূলত certificate ব্যবহার করে তাছাড়া আর certificate এর ওইভাবে আর কোনো কোন দেখি না আর কি হ্যাঁ সেইটাই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

ওই সাধেই তো ওই যায় ওইসব ঝামেলা মিটে নাই পরে দিয়ে আর ঝামেলা করা লাগে না আর কারণ পরিচিত থাকে এই জন্যই আরও সুবিধা হয় আর যদি পরে করতে চাও তাহলে একটু বেশি নাগালে পরতে হবে ওই আর কি মানে পড়াশুনা থেকে একবার seat গিয়ে তারপরে আবার দুই তিন বছর পর পড়াশোনা হয়েই তো একটা ঝামেলা তাই তো

তো তুমি কি করবা হচ্ছে তোমার honours শেষ শেষ করার পরেই কি masters করে ফেলবা নাকি পরে honours শেষ করে একবারে ওই college এ ওই আর কি ভর্তি হয়ে যাব আর কি হ্যাঁ মানে একবারে সবকিছু শেষ করে বের হবা এরকম ইচ্ছা হ্যাঁ আর college এ বারবার ভর্তি হওয়া এই হওয়া অনেক ঝামেলা এইজন্যে একবারে শেষ করতে চাইছি হ্যাঁ আমার হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার পরিবারের সাথে কথা বলা লাগবে কারণ পরিবার থেকে বলছিল যে masters পরে করতে হ্যাঁ সেইটা যার যার বিষয় আমারও চাপ দেয় আর masters অত যত ই না ভর্তি হয়ে থাকবা থেকে শুধু যখন board পরীক্ষা হবে তখন board পরীক্ষাটা দিলে আর যে in course এর কথা বলতে চাও incourse তুমি দিলে দিলে না দিলে না দিলে ওইটা তোমার হচ্ছে এই যে পরীক্ষার সময় form fill up এর সময় ওরা খাতা বাসায় দিয়ে দেবে in course পরীক্ষাটা দিয়ে দাও আর ওই যে হয়তো তার জন্য in course এর fee টা

এ তার লেগে দেওয়া লাগে নাকি হম in course না in course মানে যে আমাদের এই যে অর্ধবার্ষিকী পরীক্ষা মাসিক পরীক্ষা এমনই হয় honours এ তো ওইগুলা হয় না ওখানে in course হয় ও আচ্ছা বুঝলাম হ্যাঁ তারপরে masters এও কি যেই subject টা নিয়ে পড়তে হয় সেই subject এই পড়বা নাকি নাকি অন্য subject এ যাবা এখন তো ওই সিদ্ধান্ত নেওয়াই হয়নি কারণ honours ই শেষ করতে পারলাম না masters এর seen টা তো অনেক দূরে তোমার তো আর চার পাঁচ মাস আছে এখন চিন্তা না করলে আর কবে করবা দেখি এখন আমি management subject এ আছি এটা তো একেবারে খারাপ subject তাও তো না হ্যাঁ হ্যাঁ সেইটাই আচ্ছা তাহলে বন্ধু আজকের মত বিদায় অন্য একদিন কথা হবে আচ্ছা ঠিক আছে

WHO র মতে স্বাস্থ্যবিধি বলা হয় সেসব নিয়মাবলী ও অনুশীলনকে যেগুলো সুস্বাস্থ্য বজায় রাখতে এবং রোগ সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বলতে দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতাকে বোঝানো হয়। অনেকে স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতা এ দুটো বিষয়কে এক মনে করে। কিন্তু স্বাস্থ্যবিধি একটি ব্যাপক বিষয়। এতে যেমনভাবে ব্যক্তিগত বিষয়াবলী অন্তর্ভুক্ত, যেরকম গোসল করা, হাত পরিষ্কার করা, নখ কাটা, কাপড় ধোয়া ও পরিবর্তন করা ইত্যাদি। তেমনি ঘোড়দৌড়, কর্মস্থল এমনকি শৌচাগার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্তকরণ রাখাও এর অন্তর্ভুক্ত। নিয়মিত স্বাস্থ্যবিধির কতিপয় অনুশীলনকে সমাজে ভালো গুণ ও অভ্যাস হিসেবে দেখা হয়। যেগুলি বর্জন করাকে সাধারণত নিন্দনীয়, অপমানকর অথবা হুমকিস্বরূপ বিবেচনা করা হয়। স্বাস্থ্যবিধি শব্দটি মূলত ইংরেজি পারিভাষিক শব্দ hygiene এর প্রতিরূপ। সতেরোশো আহ ষোলোশো আহ ছিয়াত্তর সনে প্রথম ইংরেজি ভাষায় hygiene শব্দটি নিয়ে আসা হয় ফ্রেঞ্চ ভাষায় hygiene থেকে, যা মূলত গ্রিক শব্দ। heyogine পেখনে এর ল্যাটিন রূপ। যার অর্থ স্বাস্থ্য কলা বা স্বাস্থ্যকর। গ্রিক ভাষায় এরকম ব্যবহার লক্ষ্য করা যায়। heyugius যার অর্থ

প্রাচীন দ্বীপ পুরানে hygeia বলে স্বাস্থ্য পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধির মনীষ্য রূপ অর্থাৎ, ওষুধ দেবতা লেটিউসের সন্তানসন্ততি বোঝানো হতো। স্বাস্থ্যবিধি হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা স্বাস্থ্য এবং চিকিৎসার সাথে সম্পৃপ্ত একটি বিষয়। দৈনন্দিন জীবন ব্যবস্থা ও ওষুধ গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চললে রোগ জীবাণুর সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। তবে স্বাস্থ্যবিধি সমাজ ও সংস্কৃতিভেদে ভিন্ন হতে পারে। এক

অন্যান্য দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে উন্নত স্বাস্থ্যবিধির অনুসরণ, পণ্যের গুণগত মান নিশ্চিতকরণের একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা এই দুই বিষয়ের একটিকে অপত্তির স্থলে অনেক সময় ব্যবহার করা হয় বলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই বলে রাখা ভালো

দৈহিক স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ঘুমের স্বাস্থ্যবিধি, মানসিক স্বাস্থ্যবিধি, দাঁতের স্বাস্থ্যবিধি এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির জাতীয় বিষয়গুলো মূলত গণস্বাস্থ্যের সাথে সম্পৃক্ত। স্বাস্থ্যবিধি বিজ্ঞানের একটি শাখারও নাম। যা সুস্বাস্থ্য রক্ষা ও উন্নতি সাধনের লক্ষ্যে পরিচালিত হয়। চিকিৎসা বিষয়ক স্বাস্থ্যবিধি মূলত চিকিৎসাসেবা ও ওষুধ গ্রহণের সাথে সম্পৃক্ত, ঐসব অনুশীলনের ক্ষেত্রে প্রযোজ্য। যেগুলো রোগ সংক্রমণ কমায় বা রোধ করে। চিকিৎসা বিষয়ক স্বাস্থ্যবিধির মধ্যে অন্তর্ভুক্ত বিষয়াদি হলো সংক্রমিত ব্যক্তি বা বস্তুকে আলাদা করে ফেলা। যাতে জীবাণু না ছড়ায়। অস্ত্রোপচার বা surgery র কাছে কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুশূন্য করা বা sterilize করা। মুখোশ, গাউন, টুপি, handgloves প্রভৃতি। জীবাণুর হাত থেকে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা। ক্ষতস্থানে ভালো করে bandage ও dressing করা। চিকিৎসা বর্জ নিরাপদ স্থানে ফেলা। পুনরায় ব্যবহারযোগ্য উপকরণসমূহ যেরকম পোশাক, pad ইত্যাদি জীব~ জীবাণুমুক্ত করা। operation room এ অথবা এমন স্থানে যেখানে রোগ ছড়ানোর সম্ভাবনা আছে সেখানে হাত ধোয়ার জিনিসপত্র ধুয়ে রাখা। এইসব পদ্ধতির বেশিরভাগই উনিশ শতকে প্রচলন করা হয়েছে। বিশ শতকে এগুলোর পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে মাত্র। কিছু পদ্ধতি পুনঃসংস্কার করা হয়েছে বিশ শতকে। AIDS ও ইবোলার মতো রোগের প্রাদুর্ভাবের কারণ। ঘরোয়া স্বাস্থ্যবিধি বলতে এই~ ঐসব স্বাস্থ্য অনুশীলনকে বোঝায় যেগুলোর ঘর এবং দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অনুসঙ্গগুলি। যেমন, সামাজিক ক্ষেত্র, গণ পরিবহন, কর্মক্ষেত্র public place প্রভৃতিতে রোগ সংক্রমণ কমায় কিংবা প্রতিরোধ করে। ঐসকল ক্ষেত্রে সংক্রামক রোগের বিস্তার প্রতিরোধে স্বাস্থ্যবিধির ভূমিকা অপরিসীম। ঘরের বিভিন্ন বিষয়াদি যেমন হাতের স্বাস্থ্যবিধি, খাদ্য ও পানীয় স্বাস্থ্যবিধি, ঘরের স্বাস্থ্যবিধি অর্থাৎ, ঘরের স্বাস্থ্যকর পরিবেশ। গৃহপালিত পশু লালন পালন ও ঘরোয়া চিকিৎসা সেবা। অর্থাৎ, ঘরে আক্রান্ত ব্যাক্তির চিকিৎসা সেবা ইত্যাদি ঘরোয়া স্বাস্থ্যবিধির অন্তর্ভুক্ত। রোগ বিস্তার প্রতিরোধের অর্থ হলো সংক্রমণ প্রবাহের ঘরে ভঙ্গ করা। সাধারণত সংক্রমণের প্রবাহ বাধাপ্রাপ্ত হলে রোগ আর ছড়াতে পারে না। দৈনন্দিন জীবনে ঘরবাড়িতে স্বাস্থ্যবিধির কার্যকর নিয়মাবলী প্রণয়নের জন্য international scientific forum on home hygiene নামক সংস্থা hazard analysis critical control point অর্থাৎ, HACCP ভিত্তিক একটি ঝুঁকিভিত্তিক পদ্ধতি বের করেছে। একে target স্বাস্থ্যবিধিও বলা হয়। target স্বাস্থ্যবিধির ভিত্তিমূল হলো ঘরবাড়ির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোগের পথ চিহ্নিতকরণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় সংক্রমণের ধারা ভেঙে স্বাস্থ্যবিধি প্রবর্তন করা। রোগ সংক্রমণের প্রধান উৎসসমূহ হলো মানুষ আক্রান্ত বা জীবাণুবাহী খাদ্য, পানি এবং গৃহপালিত পশু। যুক্তরাষ্ট্রে শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি ঘরে পোষা প্রাণী বিদ্যমান। যেসব স্থানে

জীবাণুসমূহ পরে এসব স্থান থেকে মিউকাস ঝিল্লি, মল, বমি ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পরে। মানুষ কোনো স্থানে একত্র হলে এসব জীবাণু সরাসরি কিংবা খাদ্যের মাধ্যমে সংক্রমণের সুযোগ পায়। ঘরবাড়িতে জীবাণু ছড়ানোর সবচেয়ে সহজ মাধ্যম হলো হাত হাত ও খাবার যেসব জায়গা স্পর্শ করে সেসব স্থান ধোয়া মোছার নেকড়া এবং পাত্রসমূহ কাপড়ের মাধ্যমেও জীবাণু ছড়াতে পারে। টয়লেট, বেসিন ইত্যাদি যদিও পরিষ্কার পরিছন্নতার জন্যই তৈরি করা হয়েছে তবুও এসব থেকেও রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা আছে। তাছাড়া অজায়গাতে বজ্র ফেলা অনিরাপদ পয়ঃনিষ্কাশন পদ্ধতি থেকে ডায়রিয়া রোগ ছড়াতে পারে। শ্বাসযন্ত্রের ভাইরাস এবং ছত্রাকের বিষ বাতাসের মাধ্যমে ছড়ায়। সেভাবে ঘরোয়া স্বাস্থ্যবিধি পালন করা যায়, সেগুলি হলো সাবান বা detergent ব্যবহার করা। জীবাণু দূর করতে ভালো করে জল দিয়ে ধৌত করা। জীবাণু নিরোধক antibacterial সামগ্রী ব্যবহার করা। যেমন, জলবিহীন হাত পরিষ্কারক sanitizer বা তাপ উৎপাদক যন্ত্র। combined pathogen removal ব্যবহার করা যেতে পারে। হাতের স্বাস্থ্যবিধি হলো হাত, নখ সাবান জল দিয়ে অথবা জলবিহীত হাত পরিষ্কারকের মাধ্যমে পরিষ্কার করা প্রাত্যহিক জীবনে সকল জীবাণু প্রতিরোধের প্রধান কেন্দ্রবিন্দু হলো হাত ধোয়া। যেখানে হাত ধোয়া সম্ভব নয় সেখানে জলবিহীন হাত পরিষ্কারক যেরকম alcohol handwash ব্যবহার করা যায়। এগুলোকে হাত ধোয়ার বিকল্প হিসেবে নিতে হবে। যেন জীবাণুর ঝুঁকি কমানো যায়। এ ধরনের পরিষ্কার ও কার্যকর পদ্ধতিতে এতে ষাট শতাংশ B by V alcohol থাকা উচিত। বিশ্ব স্বাস্থসংস্থা অর্থাৎ WHO এর মতে জরুরি অবস্থায় সাবান না থাকলে ছাই দিয়ে হাত ধোয়া ভালো। তাছাড়া জরুরি স্থলে পরিষ্কার বালি দিয়ে হাত ধোয়া যাবে। পল্লী অঞ্চলে ছাই এর ব্যবহার একেবারেই সাধারণ ব্যাপার এবং গবেষণাতেও দেখা গেছে এটি জীবাণু দুর করতে সাবানের মতোই কার্যকর।

আর বোলো না তোমাকে বললাম না সেই দিনকে যে গাছ টা লাগাবো আরকি তো লাগিয়েছি তাই তুমি যেই ভাবে বললে তাই জন্য Call টা করলাম যে লাগিয়ে অনেক কি কি ফুল হয়েছে তোমাকে বলার জন্যে তুমি কি Free আছো এখন হ্যাঁ Free অসুবিধা নেই বলো আচ্ছা দেখো তুমি যে ভাবে বললে আমি সে ভাবে কিন্তু মানে চারাটা বা গাছটা ওই ভাবে কিন্তু লাগিয়েছি তো সেখান থেকে মনে হয় সবই ভালো হয়েছে কিন্তু একটা কি দেখছি ওটাতে পোকা লাগছে মানে গাছের পাতা গুলোতে পোকা লাগছে তো ওটা কি করবো একটু বলে দাও না আহ তো কি গাছ লাগিয়েছ ওই যে বললাম যে টমেটোর মানে যদি সবজির মধ্যে বলা যাই কফিটা লাগিয়েছি কফিটো তে একটু বেশি পোকা লাগছে And টমেটো লাগিয়েছি And একটা লাগিয়েছি আদা ওটা তো আদারতো নিচে আছে সেটা পাতাতে যদি লাগে তো অসুবিধা নেই কিন্তু মানে টমেটুর গাছটাতে লাগছে হালকা কিন্তু বেশি লাগছে কফিরটাতে মানে মানে পুরো যদি বলতে যাই একটা পাতাকে যেমন ফুটো ফুটো করা দেয় না সেই ভাবে করে দিয়েছিল পুরো একদম ফুটো ফুটো করে দিয়েছে পাতাটাকে আচ্ছা তাহলে পোকা খুব লাগছে তাই তো

তো পোকা লাগতে গেলে পোকাটাকে দূর করতে গেলে তোমাকে তাহলে হচ্ছে কীটনাশক আহ যে গুলো বিষ পাওয়া যায় সেগুলো দিতে হবে

আর সেগুলো বিষ হোচ সেগুলো বিষ হচ্ছে আহ সারের দোকানে বা বিষের দোকানে আছে কি না ওদের কাছে পাওয়া যাবে তো ওদের কাছে একবার খোঁজ খবর নিয়ে দেখো আহ ওদেরকে বলে দেখো যে আহ এই কফি গাছ বা তুমি কি কি সব লাগিয়েছো যেগুলো লাগিয়েছো ওই গাছ গুলোর কথা বলবে যে ওই গাছে পোকা বসছে কোন পোকা বসছে মানে পোকার এমন পোকা বসছে মানে পাতা গুলো খেয়ে নিচ্ছে তাইতো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 আচ্ছা তো যখন ওই আহ বলবে ওদের কে যে পাতা গুলো এই রকম ফুটো ফুটো করে দিচ্ছে বা খেয়ে নিচ্ছে তো কোন আহ সেই পোকা গুলো ওরা বুজতে পেরে যাবে যে এটা কোন পোকা বা

পাকা পাতা গুলো যদি কুঁকড়ে কুঁকড়ে যাই মানে হয়না অনেক সময় জড়িয়ে জড়িয়ে গেছে পাতা গুলো তো আহ ওই রকম যদি হয় তাহলে আমি আবার Dyphane বলে একটা পাওয়া যাই powder সেটাকে জলের সঙ্গে গুলিয়ে আহ ওটাকে মেরে দেয় তাহলে ওই আহ পাতা কুঁকড়ানোটা ভালো হয়ে যাই আর পোকাও বসে না ও আচ্ছা আচ্ছা মানে নাম তা কি বললে তুমি Dyphane না কি বললে আরেকবার বোলো হ্যাঁ হ্যাঁ নাম টা হচ্ছে DyphaneDyphane বলে একটা আহ হচ্ছে Powder পাওয়া যাই তো ওইটা হচ্ছে উম ওই টা জলের সঙ্গে গলাতে হবে জলের সঙ্গে গোলালেই

বুজতে পারলাম বুজতে পারলাম কেন তাহলে ওটাই মানে যদি ব্যবহার করতে হয় তাহলে একটু মানে ওয়াই বলে দিবে আরকি যে দোকানে নেবো আরকি তো কতটা মানে ML নিতে হবে কিংবা কতোটা কি নিতে হবে সবকিছু নিয়ে কত টুকু জলে মিশাতে হবে তাই তো হুম হুম হুম ওরাই বলে দিবে কত Litter জলে কতটা বা আরকি আহ পরিমান দিতে হবে বা কতটা আহ বিঘাতে হ্যাঁ পরিমানে কতটা দিতে হবে সেই জিনিসটা ওরা কিন্তু বলে দিবে Actually আহ জাগার পরিমান হিসাবে তো সেটা দিতে হবে কারণ বেশি হয়ে গেলে তো আবার Overdose হয়ে যাবে যাই হোক আমার ব্যাপারে তো আমি গাছ লাগানোর কথা অনেক কিছু বললাম তো তোমরা কি বললে যে ওই মানে আমাকে কয়েকদিন আগে বলেছিলে জি জমি আরকি তোমরা চাষ করোতো আচ্ছা তোমরা কি কি চাষ করেছো আমাকে একটু বলবে হুম জমিতে তো আমরা সব রকমই চাষ করি আহ মোটামুটি কাঁচা ফসল সব রকম চাষ করি তো ধরে রাখো যে বাঁধা কফি ফুল কফি টমেটো হ্যাঁ আলু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

তো ওই গুলো আমরা নিজেরাই করি আর আহ নিজেরাই আরকি চাষবাস করে অল্পসল্প চাষবাস করে মোটামুটি আহ Season এর ফসল গুলো সব করে এলো তাহলে আমাদের কিনতে হয় না আরকি

ও আচ্ছা আচ্ছা তোমরা যদি কথা বলতে হয় মানে বলা যাই তাহলে তোমরা বাইরের থেকে কাও রির মানে সবজি মানে যে হিসাবে তুমি আমাকে বললে তাহলে বাইরে থেকে সবজি আর কেননা তোমরাই চাষ টাস করে ওই সবজি যাই মানে ফসল যাই হোক যেটা লাগাও সেটা হয়তো খা মানে বাড়িতে খাও আরকি তাহলে কেননা বাজারে তাই না হুম হুম হম

হম যখন হো বাড়িতে থাকবেনা তখন তো কিনতেই হবে তবে বেশি ভাগটা আমরা বাড়ির লাগানো ফসলই খাই কারণ উম বাড়িতে তো নিজেদের মতো করে আমরা ফসলটা চাষ করি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 একদম একদম দেখো এ উ মানে ওটার দিক থেকে পোস্টে যাই তাহলে সত্যি চাষ করাতে তুমি কিন্তু অনে মানে ওখানে হয়তো তুমি লোক খুব করেছ কিংবা করোনি সেটা হয়তো বলতে পারছি না কিন্তু আমার তোমার কথাটা সোনার পর একটা জিনিস কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু তোমার মানে Profit আছে সেটা কিন্তু আমি লক্ষ করেছি বুজতে পারলে কেমন বুজতে পারলে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 খাওয়ার জন্য যেটা সবজি কিনতে হয় Minimam এক থেকে দেড়শো টাকা এখনকার যদি বলা হয় দুই থেকে আড়াইশো টাকা প্রত্যেকটা সংসারে বা প্রত্যেকটা পরিবারের মানে খাওয়া দাওয়া আরকি প্রত্যেকদিন খাওয়ার জন্য সেটা সবজি হোক চাল হোক ডাল হোক সবকিছু কিন্তু কিনতে খরচা আছে তো সবজির দিকথেকে তুমি কিন্তু কেনা কাটা টা ব্যাচে যাচ্ছে প্রথম কথা And দ্বিতীয় যদি বলা যাই সবজি থেকে চাষ করে তুমি কিন্তু সেদিক থেকে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 হুম হুম সেটাতো সেটাতো অবশ্যই সেটা আহ সেটাতো অবশ্যই তবে আমার মতে যে উম আহ ধরে রাখো যে আমি সবজি টা চাষ করলাম হ্যাঁ সব্জিটা চাষ করার পর বাড়ির জন্য তো খাচ্ছি বাড়ির জন্য করছি এবার আহ বাকি যেগুলো হয়তো অবশিষ্ট বেঁচে